সামনে রাস্তার সামনে দুটো গাড়ি দেখা যাচ্ছে একটি লাল কালার এর এবং একটি সাদা একটি অ্যাম্বুলেন্স মনে হচ্ছে।

একটি মিস্ত্রি ওদিকে ঘুরে রয়েছে এবং একটি এইদিকে লম্বা ব্রাশ দিয়ে রং করছে ছাদে দেখা যাচ্ছে একটি লাঠি পরে আছে এবং একটি রঙের বালতি।

নদীটি বেশ সুন্দর নদীটিকে আটকে রাখার জন্য চারিদিকে বাঁশের ব্যারিকেট দেওয়া হয়েছে।

খুব সুন্দর দেখাচ্ছে এখান থেকে একটি লোক সামনে বসে আছে চেয়ার -এ।